more on redirection dear tutorial আপনাদর স্বাগত
in tutorial শিখব স্ট্যান্ডার্ড এরর এবং আউটপুট উভয়ের রীডাইরেকশন
রীডাইরেক্ট করা output যুক্ত করা
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি
tutorial অনুসরণ করতে bash এ shell scripting সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে ব্যবহার করছি ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 42
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
আগের tutorial standard output এবং standard errors সম্পর্কে শিখেছি
উভয় stderr এবং stdout একই file রীডাইরেক্ট করা যেতে পারে
এটি একাধিক উপায়ে করা যেতে পারে
আমরা we tutorial রীডাইরেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি আলোচনা করব
standard output এবং standard error উভয় রীডাইরেক্ট করার পদ্ধতি হল & চিন্হের সাথে greater the চিন্হের &> ব্যবহার
syntax হল command space ampersand greater the space filename
redirect ডট sh named একটি file খুলি
এই file কিছু code লিখেছি
এটি হল shebang line
ls কমান্ড দুটি ডাইরেক্টরি usr এবং user usr বিষয়বস্তু তালিকাভুক্ত রাখে
user ডাইরেক্টরি বিদ্যমান নয়
তাই ls command একটি error দেবে
& এর পর greater দেন চিহ্ন stdout এবং stderr কে out underscore file ডট txt তে রীডাইরেক্ট করে
file সংরক্ষণ করুন
redirect ডট sh file রান করি
আপনার keyboard ctrl + alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন: chmod space plus x space redirect dot sh
enter টিপুন
লিখুন dot slash redirect dot sh
enter টিপুন
আমরা out underscore file dot txt খুলে output দেখতে পারি
লিখুন cat space out underscore file dot txt
আমরা error এবং output উভয় দেখতে পারি
ডাইরেক্টরি user error error এই file রেকর্ড হয়েছে
এটি বলে যে কোনো user ডাইরেক্টরি পাওয়া যায়নি
user ডাইরেক্টরির বিষয়বস্তু প্রদর্শিত হয়েছে
usr ডাইরেক্টরির বিষয়বস্তু আপনার system ভিন্ন হতে পারে
এখন এই file মুছে file এখন terminal লিখুন rm space out underscore file dot txt
আরেকটি পদ্ধতি হল ফাইল নেমের পর 2 greater দেন ampersand 1 ব্যবহার করা
syntax হল command space greater the filename space 2 greater the ampersand 1
এছাড়াও আমরা slash dev slash null file রীডাইরেক্ট করতে পারি
এখন slash dev slash null file সম্পর্কে আরো কিছু শিখি
এটি বিশেষ ধরনের file
এটি একটি নল file বা একটি জায়গা যেখানে যা কিছু লিখতে পারি
এটি output এবং error ম্যাসেজ অন্তর্ভুক্ত করে
এটিকে bit bucket ও বলা হয়
এখন gedit এ code ফিরে আসি
উভয় standard output এবং error নল file রীডাইরেক্ট করি
আমি code এই line copy করে এখানে নীচে paste করব
আমি উভয় output এবং error ম্যাসেজ অগ্রাহ্য করতে চাই
আমি copied করা code এই অংশ বদলে দেবো greater দেন > এর means ট্রাংকেট so লেখা
slash dev slash null হল নল file 2> & 1 2 greater dev ampersand 1
সংখ্যা 2 standard এররকে standard output রীডাইরেক্ট করবে যা সংখ্যা 1 দ্বারা চিন্হিত
এখন save এ টিপে code সংরক্ষণ করুন
redirect ডট sh file রান করি
terminal যান
up arrow key টিপে পূর্বের command dot slash redirect dot sh key key এবং enter টিপি
আমরা output পেতে cat স্পেস out underscore file dot txt লিখতে পারি
slides ফিরে আসি
আমরা file standard output বা error capture বা যুক্ত করতে পারি
output be error file শেষে যোগ করা হবে
file বিদ্যমান না হলে এটি একটি নতুন file তৈরী করবে
syntax হল command space greater the greater the space এরপর ফাইলের নাম
এখন এটি একটি উদাহরণ দ্বারা বুঝি
redirect dot sh file খুলি
এখন এখানে লিখুন date space greater দেন greater দেন space out underscore file dot txt
date command output হিসাবে শুধুমাত্র সিস্টেমের তারিখ দেখাবে
আমরা terminal date লিখে we command যাচাই করতে পারি
terminal ফিরে আসি লিখুন date আপনি সিস্টেমের তারিখ অর্থাৎ বর্তমান তারিখ দেখতে পারেন
date command output out underscore file dot txt file যুক্ত হবে
আমরা we file ls command output এবং error capture করতে ব্যবহার করছি
save এ টিপুন terminal ফিরে আসি
এখন up arrow key টিপুন পূর্ববর্তী command dot slash redirect dot sh আবার key করুন
এবং enter টিপুন
এখন out underscore file dot txt file খুলে output যাচাই করি
লিখুন cat space out underscore file dot txt
লক্ষ্য করুন date command output file শেষে যুক্ত হয়েছে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে
এখানে শিখেছি
standard error এবং output উভয়ের রীডাইরেকশন এবং রীডাইরেক্ট করা output যুক্ত করা
এখন
কিছু বিষয়বস্তুর সাথে x underscore file dot txt file তৈরী করুন
একটি নতুন file উভয় out underscore file dot txt এবং x underscore file dot txt file বিষয়বস্তু রীডাইরেক্ট করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে